বংশ পরিচয় দিতে গিয়ে উল্লেখ করেছেন পরবর্তীকালে বঙ্গদেশে সর্বত্র ছড়িয়ে পরে. যশোরের হতভোগ ডুমুরহারা থেকে ঢাকার কয়কদিন থেকে বাঁকুড়ার সোনামুখী থেকে কল্যাণ ভোগ পর্যন্ত পিতা ভোগের প্রসারী এদের মধ্যে সবচেয় প্রভাবশীল উপস্থাপন হয়ে ওঠে. রবীন্দ্রনাথ ঠাকুর মোট বারো বার গ্রীষ্ম ভ্রমণে বেড়িয়েছিলেন. আঠারোশো আটাত্তর সালে থেকে ঊনিশশো বত্রিশ সালের মধ্যে তিনি পাঁচটি মহাদেশের তিরিশটির বেশি দেশ ভ্রমণ করেন. প্রথম জীবনে দুই বার আঠারোশো আঠাত্তর ও

প্রমো কয়েকজন ইংরেজ কবি ও বুদ্ধিজীবিদের কাছে সদ্য রচিত গীতাঞ্জলি কাব্যে ইংরেজি অনুবাদ পাঠ করেন

চাল ফ্রেয়ার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে. উনিশশো তেরো সালে সুইটিস অ্যাকাডেমি তাকে নোবেল পুরস্কার সম্মানিত করেন. উনিশশো-ষোলো থেকে সতেরো সালে জাপানু মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে রবীন্দ্রনাথ সাম্রাজ্যবাদ উগ্র জাতীয় পতাকার বিরুদ্ধে কতগুলি বক্তৃতা দেন বক্তিতা গুলি সংকলিত হ্যাঁ ও ও তিনি আরো অন্যান্য কবিতা লিখিন রবীন্দ্রনাথের বিরূপ মতামত দুই দেশে সেই সফরকালে প্রত্যাখ্যান হয়েছিল. উনিশশো কুড়ি থেকে একুশ সাল নাগাদ আমার ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র শহরে যান কবি. এই শরবতের সময় পাশ্চাত্য দেশগুলিতে তিনি সর্বাধিক হয়ে ছিলেন. উনিশশো চব্বিশ সালের রবীন্দ্রনাথ ধান চীন সার্ভে এরপর চিন থেকে জাপানে গিয়ে সেখানেও জাতীয়তাবিরোধী বক্তৃতা দেন. উনিশশো চব্বিশ সালের শেষ দিকে পেরু সরকারের আক্রমণে সে দেশে যাওয়ার পথে একজন কি কয় অসুস্থ হয়ে কবি বিস্টুরিয়ার ও কমফোর্ট তীর্থ তিনমাস কাটান স্বাস্থ্যের কারণে প্রথম ভ্রমণ তিনি স্থাপিত করে দেন পরে তেরো ও বিক্রীও উভয় দেশে সরকারের বিশ্বভারতীকে মার্কিন ডলার অর্থ সাহায্য প্রদান করেছেন উনিশশো ছাব্বিশ সালের বিনোদ মুসুলিয়ান আক্রমণে ইতালি সর্ষে গিয়েছিলেন রবীন্দ্রনাথ প্রথমে মুসুলিনের কথিততার মুগ্ধ হলেও পরে লোকমুখে তার সেটা ছাড়ার কথা জানতে পারে কাজকর্মের সমালোচনা, কোরান কবি. এর ফলে উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ. সম্পর্কে এর পরে এরপর রবীন্দ্রনাথ গ্রিস তুরস্ক ও বিশাল ভ্রমণ ও বিশাল ভ্রমণ করে ভারতে ফিরে আসেন. উনিশশো সাতাশ সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ চার সঙ্গীকে নিয়ে রবীন্দ্রনাথ গিয়েছিলেন দক্ষিণ পূর্ব এশিয়া সোলভে এই সময় তিনি ভ্রমণ করেন. বালি. জবাবপুর. মালাক্কা প্রিয়াংশু ও সিঙ্গাপুর

বক্তৃতা দেওয়ার জন্য. এরপর তিনি গ্রহণ করেন. ফ্রান্স, জার্মান, জার্মানি সুইজারল্যান্ড জেভিয়ত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো বত্রিশ সালে ইরাক ও পারস্য ভ্রমণে গিয়ছিলেন কবি. এরপর উনিশশো আটত্রিশ সালে সিংহ হলেন রবীন্দ্রনাথ এটাই ছিল তার সর্বশেষ বিদেশ সফর. রবীন্দ্রনাথ যে সকল বইকে তাঁর বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাগুলির লিপি বন্ধ করে রাখেন. সেগুলি হল উরোপ প্রবাসের পত্র আঠারোশো একাশি সালে হয় জুলক জাতীয় ডায়েরি জাপান যাত্রী পশ্চিম যাত্রী ডাইরি ও যাওয়া জাতির পত্র. রাশিয়া তিথি, পারদর্শ ও পথের সঞ্চয়. ব্যাপক বিশ্ব ভ্রমণের ফলে রবীন্দ্রনাথ তার সামান সামাজিক সমসাময়িক আর এই প্রেহস আলবাত রবার্ট খান, তামাসমান জাজ গানস, এইচ জি, কৈলাস, রমস, রোলা, প্রমুখ,

সিঙ্গুর ভ্রমণের সময় মানুষের পারস্পরিক ভেদাভেদও জাতীয়তাবাদ সম্পর্কে তার আরো তীব্র হয়েছিল মাত্র. অন্যদিকে বিশ্ব পরিক্রমার ফলে ভারতের বাইরে নিজের রচনাকে পরিচিত করে তোলার এবং বহিঃবিশ্বাসের সঙ্গে রাজনৈতিক মতবিনিময়ের সুযোগে পেয়েছিলেন তিনি পদ্ম টিকা তার প্রথম রচনা মনিগ্রহণ দিন হয়েছিল সরোবরে এখন তাহার চোখে জলে প্রিয়া করে রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল ছয়ই নভেম্বর দ্বারকানাথ প্লেনের জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মূল বাসভবনে. এই বাড়িতে বাস করতেন ঠাকুর পরিবারের জোড়াসাঁকোর শাখাটি. পারিবারিক বিবাদের কারণে এই শাখাটির মূল পরিবার এই শাখাটির মূল পরিবার থেকে. বিচ্ছিন্ন হয়ে থাকে জোড়াসাঁকো বর্তমানে উত্তর কলকাতায় রবীন্দ্র সরণি তৎকালীন চিত্ত রোড ডট থ্রু একাডেমি নোবেল পুরস্কার ঘোষণা করেছিলেন. তেরোই নভেম্বর উনিশশো তেরো তারিখে. যেমন বেহাল বা হাম্বার নাগিনীতে অমন করেও সিদ্ধ হয় না. কিন্তু আমার নিষিদ্ধ রাতের বাঁদর তাঁরা এসো হয়তো ফোনে আমার স্বপন লোহে দিশাহারা গানটিকে রবীন্দ্রনাথ অদৃষ্ট আবেগ ফুটিয়ে তুলেন তাহারা গানটিতে রবীন্দ্রনাথ ফুটিয়ে তোলেন. কোমর দুর্গত লাগিয়েছেন. আনন্দ বিষয়বস্তু সেবিক রবীন্দ্রনাথ ঠাকুর আরো কয়েকটি কবিতা লেখেন.

রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাত কুমার মুখোপাধ্যায় ভারতীয় পঞ্চম খন্ড বঙ্গীয় সাহিত্য সর্বজনীন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেয়ার করে বিশ্ব শতাব্দীর বাঙালির সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব অত্যন্ত ব্যাপক. নোবেল জয়ী, অর্থনীতিবিদ তথা দর্শনিক. অমিত সেন, রবীন্দ্রনাথকে. এক হিমালয় প্রীতম. ব্যাক্তিত্ব গভীরভাবে প্রশাসনিক হোক বহুমাত্রি সমসাময়িক দার্শনিক হিসেবে বর্ণনা করেছেন. বত্রিশ খন্ডে প্রকাশিত রবীন্দ্র রচনাবলী. বাংলার সাহিত্য একটি বিশেষ সম্পদ হিসেবে পরিগণিত হয় রবীন্দ্রনাথকে ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে ধন্য করা হয়ে থাকে. রবীন্দ্রনাথ ঠাকুর জন্মবার্ষিকী পঁচিশে বৈশাখও তাই আমি বার্ষিকী বাইশে শ্রাবণ. আজও বাঙালির গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে থাকি এই উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি শান্তিনিকেতন আশ্রমও শিয়ালদহ উঠি বাড়িতেই প্রচুর জনসমাগম হয়. শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ উপস্থিত ধর্মীয় ও নিত্য উৎসবগুলির মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদনের রীতি অনক্ষণ পাঠের রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছে এগুলি ছাড়াও কবির সামনে আরো কতগুলি আরো কতগুলি খারাপ কবির সামনে আরো কথা বলি কবিতা তিনি পাঠ করেন কোনো অনুষ্ঠানে পালন করা হয় পালন করা হয় যেমন যুক্তরাষ্ট্রের ইলিয়ন রাজ্যে আয়োজিত বার্ষিক রবীন্দ্রনাথ উৎসব কলকাতা শান্তিনিকেতনের তীর্থ পদযাত্রা রবীন্দ্র কথক্রিয়া ইত্যাদি যুব রাস্তায় ইউরোপে উত্তর আমেরিকা পূর্ব এশিয়ায় ওভূত জনপ্রিয়তা অর্জন করেছিলেন রবীন্দ্রনাথ ইংল্যান্ডে স স্কুল নামে একটি প্রগতিশীল সহ শিক্ষামূলক প্রতিষ্ঠান স্থাপনের মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি অনার্স জাপানি, সাহিত্যিকের তিনি প্রভাবিত করতে সক্ষম হয়েছিলেন. এদের মধ্যে ইয়ারফানারি নাম বিশ্ব. বিশেষভাবে উল্লেখযোগ্য. রবীন্দ্রনাথের মন্ত্রাবলিতে হয়. ইংরেজি জার্মান স্পেনিসহ বিশ্বের বিভিন্ন ভাষাতে ফেক ভারতত্ব বিদ. সহ বিভিন্ন ভাষায়. অনুবাদ করেন ফরাসি নোবেল জয়ী সাইফিয়েট আনবেদিত রাশিয়ার কবি আনা অখমা প্রাণ তুর্কি প্রধানমন্ত্রী বলেন তো একটা ভিট, মার্কিন, উপন্যাসী, জোনা, গ্লেস সহ অনেকের অনুপ্রেরণায় লাভ করেন. রবীন্দ্রনাথের প্রার্থনা থেকে উনিশশো ষোলো ও সতেরো সালে যুক্তরাষ্ট্রে তার বাসনগুলি বিশেষ জনপ্রিয়তাও প্রশংসা পাই. তবে কয়েকটি বিতর্ককে কেন্দ্র করে উনিশশো কুড়ি এর দর্শকের শেষ দিকে জাপান ও উত্তর আমেরিকায় তার জনপ্রিয়তা হ্রাস পায়. কালকর্মে বাংলা বাংলার বাইরে রবীন্দ্রনাথ সাইফ. অষ্টমীতেও হয়ে পড়েছিলেন বাবলু নীল দা. মিস্টার লেখক একাডেমির ফলস একাডেমি. রবীন্দ্রনাথ মূল বাংলার কবিতা এমন বহু পাশ্চাত্য সাহিত্যের ও সাহিত্যের সমান যোগ্য. রবীন্দ্রনাথের গুরুত্ব স্বীকার করেছিলেন রং গ্রিন, সন্দীপ, পিতৃ. মন্তব্য করেছিলেন যারা আরো কেউ রবীন্দ্রনাথের লেখাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন. রবীন্দ্রনাথের সম্মানে কিছু পুরনো ল্যাকটিন আমেরিকায় অন্তস্থ সম্পত্তি আবিষ্কৃত হয়েছে. এই জাতীয় কিছু উদাহরণ. দেখে অবাক হন. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় কলকাতা রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম হয়েছিল তার প্রথম রচনা মনিবন দিন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

রবীন্দ্রনাথ ঠাকুর চিলিয়ন সাহিত্যের বাবলু নীলা. গেলি বন রাষ্ট্রকে. করেছিলেন রবীন্দ্রনাথ, রামা বা রবীন্দ্রনাথ পাঠের রেওয়াজের দীর্ঘদিন ধরে চলে আসছে. বিংশ শতাব্দী থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত এক কবি. মাত্র আট বছর বয়সে তিনি কাব্য রচনা শুরু করেন. তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থ সংখ্যা বাহান্ন. তবে বাঙালির সমাজে তার যেন ক্রেতা প্রধানিত. সঙ্গীতিষ্ঠা হিসেবে. রবীন্দ্রনাথ প্রায় দুহাজার গান নিয়ে এসেছিলেন কবিতা ও গান ছাড়াও তিনি কাউকে উপন্যাস ও পঁচাত্তরটি ছোট গল্প. বত্রিশটি গ্রহতে ও গদ্য গ্রন্থ এবং আটত্রিশটি নাটক রচনা করেছিলেন. রবীন্দ্রনাথের সমগ্র রচনা রবীন্দ্র রচনাবলী নামে অতি অতি ছন্দে প্রকাশিত হয়েছে. এছাড়া তার সামগ্রিক চিঠিপত্র উনিশ খন্ডে প্রকাশিত হয়েছে তার পরিবর্তনের. নতুন শীল রবীন্দ্রনাথের নামে পরিচিত রবীন্দ্রনাথ যে সকল কবিতা বা নাটক লিখেছিলেন. রবীন্দ্রনাথ যে সকল কবিতা বা নাটক লিখেছিলেন. তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতাই চোদ্দ বছর বয়সের মধ্যে মাতৃ বিয়োগ ঘটে পিতা দেবেন্দ্রনাথ দেশ ভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতে. তার পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথ ছেলেবেলা কেটেছিলেন. বৃত্তদের অনুসরণে শৈশবে, রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েস্টাল সেমিনারি নরমাল স্কুল, বেঙ্গল, একাডেমি এবং ফ্রেন্ড জেভিয়ার বলে যে একটা স্কুল কিছুদিন পরে পড়াশুনো করেছিলেন. কিন্তু বিদ্যালয় শিক্ষার অনুগ্রহী হওয়ার বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল ছেলে মেয়েরা জোড়াসাঁকোর বাড়িতে অথবা বোলপুর পানিহাটি, বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঢুকে বেড়াতে বেশি. স্বচ্ছ বোধ করতেন রবীন্দ্রনাথ. আঠারোশো তিয়াত্তর সালে এগারো বছর বয়সে রবীন্দ্রনাথের রূপায়ণ অনুষ্ঠিত হয়েছিল. এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশ ভ্রমণে বেধন. প্রথমে তাঁর আসেন শান্তিনিকেতনে. তারপর পাঞ্জাবে আমরাই তো স্বরে কিছুকাল কাটিয়ে শিখতে উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন শেষে পুত্রলোকে তিনি দেবেন্দ্রনাথ যান পাঞ্জাবের অধুনা ভারতের হিমালয় পড়বে পাঁচজন অবস্থিত ডালহৌসি শিল শহরের নিকট প্রকোপকার এখনকার প্রকোপটা বাংলার বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃতি ব্যাকরণ ইংরেজি জাতি বিজ্ঞান সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করে লেভেলে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী কালিদাস রচিত দ্রৌপদী সংস্কৃত কাব্য নাটক এবং উপনিষদ পাঠেও প্রসারিত করতেন. আঠারোশো সাতাত্তর সালে ভারতে পত্রিকার তরুণ রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনার প্রকাশিত হয়. এগুলি হল মাইকেল, মধুসূদন দত্তের সমালোচনা, ভানু সিংহ ঠাকুরের কথা বলি এবং ভিখারিনী করুনা নামে একটা কিছু গল্প. এর মধ্যে মানসিক ঠাকুরের পদ্মাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য. এই কবিতাগুলি রাধাকৃষ্ণ বিষয়ক কথা বলে কোন কারণে শুনবো অঙ্গীকার রচিত রাধা কৃষ্ণ পদ বিষয়ের কথা বলি অনুকরণের মানব সিংহ বাংলা সাহিত্য প্রথম ছোট গল্প. বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প আঠারোশো আটাত্তর সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম হয় কাহিনী এছাড়াও এর পূর্বে তিনি রচনা করেছিলেন সন্ধ্যার সংগীত তা অপগ্রন্থটি. রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা. নির্জনের স্বপ্নবঙ্গ এই কাব্য কন্ঠের অন্তর্গত. শোনা যায় মাত্র বারো বছর বয়স থেকে রবীন্দ্রনাথ কবিতা লিখতে শুরু করেছিলেন দীর্ঘ আশি বছর বয়স পর্যন্ত তিনি কাব্য চর্চা করে গেছেন. তিনি কেমন কবিতায় লেখেননি লিখেছেন নাটক, নাট্যকম্প, উপন্যাস, ছোট গল্প গান, প্রবন্ধ, এবং চিঠিপত্র বাংলা ভাষা এবং সাহিত্য কোনোদিন থেকেই রবীন্দ্রনাথের সমক্ষন ভারতবাসী যেন কোনো কবি, সাহিত্যিক, জন্মায় নি, বিশ্বও কাউকে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ উনিশশো তেরো তেরো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন. কবি হিসেবে. পরিচিতি তার বিশ্বকবি হিসেবে.

সূচনা পর্ব উনিশ পর্ব ঐশ্বর্য পর্ব অন্ত করতে পারবো. গীতাঞ্জলি পড়বো. World অন্তবা. শেষ পর্ব. এই পদগুলি পরস্পর বিছানো নয়. এগুলি খুবই অন্ত জীবনের ক্রমিক রূপান্তর মাত্র সূচনা পর্বে বালক রবীন্দ্রনাথ, আরম্ভ করেছিলেন নাটকে কিছু কিছু অনুবাদ করতে. কালিদাসের কুমার শম্ভু কাম্পের তরজা মাও তার এই কাম্য চর্চার নির্দেশ মাত্র তত্ত্বাবধানে পত্রিকার দর্শক শেঠ বালক রচিত অভিলাষ বলে তিনি একটি কাহিনী শান্ত নামে প্রকাশিত হয় এই সময় তিনি আর একটি বেল অসত্যক কাব্য রচনা করেছিলেন. যাদের নাম পৃথ্বীরাজের করা যায়. কাব্যটি পাওয়া যায় নি তার প্রথম নিজের নামে লেখার কবিতা হিন্দু মেলার উপহার. তোমায় রচিত হয়েছিল. রুদ্র চন্দ্র, আঠারোশো একুশ সালে বাল মেঘের প্রতিভা আঠেরো সেই কাজে ফেলে এবং কাল বেগুড়িয়া আঠারোশো-বিরাশিটি কয়েকখানি নাটক এসময়ে অধিকাংশ কাব্য এবং কবিতার প্রমাণটি ভাব মনোভাব করা আর সেই জন্যই সেগুলি হচ্ছে সুন্দর

আমি কেন side হতে যাব ।

Hello সালামালেকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুল্লিয়া ভালো আপনার দিনকাল কেমন যাচ্ছে বলেন যি ভালো যাচ্ছে আমি শুনেছিলাম যে আপনি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তো হচ্ছে কি অবস্থা কোথায় কোথায় apply করলেন? এখন মূলত চাকরির জন্য apply আহ করছি কারণ আমার তো honours ওই ভাবে শেষ হয় নি honours side এ চলছে আবার এই দিকে যে inter pass এর যে চাকরি গুলো আছে railway পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় তারপরে C B R T A V R T C এই সব recently যে circular ছাড়ছে ওই গুলো তে আবেদন করছি আর কি আচ্ছা আচ্ছা তো হচ্ছে railway চাকরিটা তে apply করেছেন আমি শুনেছে যে railway তে মানে চাকরি পাওয়া তা একটু কঠিন কারণ ওদের পোষ্য quota থাকে বিভিন্ন quota থাকে তো তারপর অনে fair নিয়োগ তো railway একটু নাকি কম হয় হ্যাঁ এখন হচ্ছে মানে সবটাতেই bangladesh একটা quota নিয়ে একটু ঝামেলা আছে মানে quota ধারী যারা আছে তাদের চাকরি বেশি হয় মানে সরকারী সব চাকরী তেই এই সমস্যা গুলো আছে হ্যাঁ হ্যাঁ তারপর দেখা যাক তারপরে দেখা যাক চাকরির জন্য চেষ্টা করবো দেখা যাক হয় কি হয় না সেটাই দেখার আর আপনি যেহেতু intermediate এর certificate করছেন আসলে তখন তো তৃতীয় চতুর্থ শ্রেণীর job গুলো তে মানে ওই হম শিক্ষাগত যোগ্যতায় তো ওরকম ইয়ে হচ্ছে apply করতে হয় কিন্তু ওই তৃতীয় চতুর্থ শ্রেণীর job গুলোতে হয় কি মানে fair নিয়োগ টা খুব কম হয় বেশিরভাগই আপনার মানে

হ্যাঁ তারজন্যই তো মানুষ ঐজন্যই তো মানুষ B C S এর পরিকল্পনা করে কারণ B C S দিলে তো ওইসব কোনো ঝামেলা নেই চাকরি সরকার থেকে আপন ইচ্ছায় দেবে তুমি যেখানে চাকরী করতে চাও হ্যাঁ হ্যাঁ bank এবং B C S এ আর আসলেই হচ্ছে মানে P S C র under এ যে পরীক্ষা গুলো হয় অনেক fair নিয়োগ হয় হম খুব ভালো করে পড়া লেখা করলে নিজের dedication থাকলে এই চাকরী গুলো আসলে পাওয়া সম্ভব হ্যাঁ তবে bank চাকরী ও মনে করেন পাওয়া অনেক কঠিন তারপরেও bank এর চাকরিতে অনেকের হয় আর আমাদের একটা অগ্রাধিকার পাবো আর কি যেহেতু এই যে commerce থেকে পড়ছি আবার B B A করছি সব দিক মিলিয়ে মনে করেন একটা benefit তো আমাদের জন্য আছে আর কি না ভাইয়া এখন কিন্তু bank এর চাকরী গুলোতে ওই ভাবে benefit আর পাওয়া যায় না আগে হচ্ছে অনেক আগে job sector গুলোতে আপনার commerce এর subject গুলো কে prefer করা হতো এখন কিন্তু আপনাকে ঐভাবে আর subject উল্লেখ করে দেওয়া হয় না আপনি যে কোনো subject থেকেই bank এ হচ্ছে পরীক্ষা নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন ওদের ওই যে নিয়োগ পরীক্ষাটা যেটা যেই পরীক্ষাটা হয় ওই পরীক্ষাতে আপনি যদি উর্ত্তিন্ন হতে হন তাহলে আপনি যেই subject এই থাকেন না কেন সেই subject এই থেকেই আপনি bank এ job করতে পারবেন কিন্তু ওদের ওই পরীক্ষাটাই বেশ কঠিন হয় ওখানে উর্ত্তিন্ন হওয়াটাই আসলে খুব কঠিন ও কারণ আছে ওরা হচ্ছে মেধা মেধার দিক থেকে উল্লেখ করে নি তাইতো আর পরে বাকি গুলোতে training দেওয়ার মাধমে training দিয়ে সবকিছু complete করে দেয় আর কি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

তারপর free handwriting তারপর math এ আপনার যোগ্যতা টা দেখে তারপর এমনি সবকিছু নিয়ে দেখে আপনার মোটামোটি preli পরীক্ষা হয় আপনার হচ্ছে এইটি marks এর একটা preli পরীক্ষা হয়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 উম Preli তে তো M C Q শুধু উত্তর দাগে দিলে হতো হয় কিন্তু ওখানে যদি Written maths গুলো করতে হয় Math গুলো একটু জটিল হয় হ্যাঁ Math গুলো আমাদের কাছে জটিল মনে হয় এর মূল কারণ হচ্ছে আমরা তো ঐভাবে আরকি collage উঠে তারপরে Intermidiate তারপরে . ওই Nine ten এর Math গুলো করি না আমরা তারপরে অনেকে যারা Private পড়ায় তাদের জন্য এই Math গুলো কোনো ব্যাপার না Math english বাংলা ওগুলো কোনো ব্যাপার না কারণ বেশিরভাগ Maximum চাকরির পরীক্ষায় আপনার Nine ten কিংবা High school level এর সবকিছুই আসে আরকি অ্যাঁ হ্যাঁ একদম আপনি ঠিক বলেছেন যে High school এর Basic যে ব্যাপারগুলো সেগুলোই চাকরির পরীক্ষাতে বেশি আসে তো যাদের Basic তা ভালো থাকে তারপরে একটু পড়ালেখা করলেই মোটামুটি তারা একটা চাকরি নিশ্চিত করতে পারে

আমি খুব কম দেখছি যে দুই একটা চাকরির পরীক্ষা কারোর খুব পছন্দ মতো Job হইয়া গেছে এরকম কিন্তু অনেক কম মানে অনেক একটা চাকরির পর~ পেছনে অনেক ত্যাগ প্রতীক্ষা অনেক অনেক কষ্ট থাকে হ্যাঁ তারপরে আপনার অনেকের আবার ভাগ্যের ওপরও Depend করে মানে ভাগ্যচক্রে কিন্তু অনেকের অনেক সময় হয়ে যায়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 মানে পুরো আপনি যদি উম Dedication না দিয়া পড়ালেখাটা করেন তাহলে হচ্ছে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা খুব কঠিন হ্যাঁ তারপরেও মনে করেন অনেকের যোগাযোগের দিক আছে যোগাযোগের দিক থেকে হয়ে যায়

তাদের জন্য প্রচুর পড়ালেখা করেই একটা চাকরি পেতে হয় হ্যাঁ তারপরে আমাদের ওইযে Interpass কিংবা S S C পাশে আগে তো মনে করেন Bangladesh এ বিভিন্ন বাহিনী আছে যে যার বাহিনীর নিয়োগ এখানে মনে করেন আগে তো S S C pass এ নিতো এখন ওটা Interpass পর্যন্ত করে দিয়েছে আরকি আচ্ছা কয়েকদিন আগে যে Fire service এর একটা উম ই চললো নিয়োগ গেলো আপনি কি Apply করেছিলেন উম Fire service এ আমি শুনছি মানে আমার যে বন্ধুরা গিছে আরকি ওখানে ওইভাবে না ওখানে ওদের আগে থেকে Select করা থাকে দোকানে নাকি Direct লোক নিয়ে নেয় না না পরীক্ষা হচ্ছে আমাদের পরিচিত কিছুজন গেলো ওই আমিও শুনেছি যে মোটামোটি সব select করা তারপর ওই যে body fitness এর শারীরিক পরীক্ষা যেটা হলো তারপর ওই যে এখন আবার একটা preli হবে then preli তে যারা টিকবে তাদেরই একটা viva র মাধমে নাকি নিয়ে নেবে হ্যাঁ আমার তো মনে করেন আমার বন্ধুবান্ধবের ভেতরে চার পাঁচ জন এরকম আছে মানে চার বাহিনী চার বাহিনী তেই আছে কিন্তু fire service এ ঐভাবে কেউ নেই আর কি আচ্ছা আচ্ছা না এই যে এখন নিযোগ প্রক্রিয়া চলছে fire service এ তো আপনি হচ্ছে চাকরির জন্য মানে বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন তো তাই জিজ্ঞাসা করলাম যে আপনি এখানে apply করেছেন কি না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

না না fire service এর চাকরি তা তো আমার কাছে মনেহয় বেশ আরামেরই চাকরি fire service এর চাকরি কেমন আমি আগে দেখেছি fire service এর চাকরি তারা শুধু আগুন শুধু আগুন ধরে গেলেই যেত আর কিন্তু কোনোদিন কিন্তু fire service এর সাথে আরো একটা নাম জড়িয়ে গেছে fire service and rescue team বিভিন্ন জায়গায় হম আগুন ধরে তারপরে কেউ কোনো জায়গায় বিপদে পড়লে সেখানে যাই বিভিন্ন accident হলে তাদের fire service এ নিজস্ব হম হম ambulance rescue team টা বেশ ভালো কাজ করছে কোথাও accident হলে ওরাও একদম সাথে সাথে চলে যাচ্ছে এবং হচ্ছে খুব ভালো help করছে হ্যাঁ ওদের ওই rescue team হিসেবে আগে কাজ করে উনারা যাওয়ার কিছুক্ষন পর যদি ঘটনা কিছু ভয়াবহ থাকে তখন আপনার police গিয়ে ওখানে কাজ করে আর কি আচ্ছা আচ্ছা মানে আমাদের office এর পশেই হচ্ছে fire service হম একদম একই building এ আমাদের office তো ওদের সাথে সবসময় দেখা হয় ভালোই লাগে ওদের দেখতে হ্যাঁ তারপরেও মানে ওদের চাকরি আমি আগে ছোটবেলায় তো দেখেছি ওদের চাকরি অনেক আরামের শুধু আগুন ওই মাসে এক দুইবার ধরতো তারপরে সরকার এই পরিকল্পনা মূলত ভালোই করছে আর কি যে হ্যাঁ আসলেই ভালো করেছে সরকার এই পদক্ষেপটা আসলেই অনেক ভালো কারণ তারা যেকোনো বড়ো ছোট বড়ো বিপদে সবার আগে তারা গিয়ে করতে পারে হম

মানে গাড়ির নিচে পরে গিয়েছিলো ওরা খুব সুন্দর করে তাকে rescue করেছে এটা আসলে খুব প্রশংসনীয় হ্যাঁ তারপর fire service দেখবেন কিছুদিন পর পর বিভিন্ন school college কিংবা কোনো ফাঁকা মাঠে গিয়ে মানুষের সামনে দেখায় যে আমরা এই ভাবে ইয়ে করবো কিংবা কোনো জায়গায় আগুন ধরে গেলে সেটা কি ভাবে gas এর চুলোয় আগুন ধরাটাই দেখায় বিশেষ করে যে হ্যাঁ হ্যাঁ কি ভাৱে আমরা এটা নিভাতে পারবো সেই সম্পর্কে আমাদের মানে training দেয় তারা আর কি হ্যাঁ হ্যাঁ আসলে যারা defence এ job করে fire service police আপনার হচ্ছে D N C এরা কিন্তু হচ্ছে সবসময় মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছে এরা ছাড়া আমরা কিন্তু আসলে অচল মানে চাকরীর ক্ষেত্রে এদরে মানে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 হ্যাঁ তারপরেও এদের কাজের সাথে মনে করেন সম্মানের একটা ব্যাপার জড়িত থাকে আর কি

আর এদের আসলে কিন্তু হচ্ছে মানে duty টা অন~ অন্যরকম যে চব্বিশ ঘন্টার একটা duty মানে সবসময় মাথায় tension থাকে এদের যে কখন মানে কাজ আসবে কখন phone আসবে একটা সবসময়ের একটা আতঙ্কের মধ্যে থাকে কিন্তু হ্যাঁ fire service এ চব্বিশ ঘন্টা কিন্তু অন্য অন্য department মানে police BBC না না না ভাইয়া চব্বিশ ঘন্টা ওই duty র মধ্যে থাকে আমিও হচ্ছে defence এ job করি তো হচ্ছে আমিও সবসময় আতঙ্কের মধ্যে যে কখন phone আসবে কখন আমাকে চলে যেতে হবে মানে এখন যে আপনার সাথে কথা বলছি তাও একটা আতঙ্কের মদ্ধে থাকি যে phone আসছে কি না মানে আসলেই এটা খুব কঠিন একটা challenging একটা পেশা হাঁ তারপরে যারা আপনার বিভিন্ন camp এ নিরাপত্তার দায়ীত্বে থাকে তাদের তো অমন না তাদের মানে দিনে duty ভাগ করে দেওয়া থাকে আর যখন কোনো বড়ো event আসে তখন তাদের ডাক পরে আর কি যে তোমার duty ওখানে অমুকদিন ওখানে যাওয়া এটা police এর ক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে D N C তে আছি আমাদের ক্ষেত্রে না আমাদের ক্ষেত্রে আপনার যখনি হচ্ছে phone আসবে তখনি যেতে হবে আমাদের ওইভাবে কোনো duty ভাগ করে দেওয়া থাকে না চব্বিশ ঘন্টা duty আমাদের বাসায় থাকতে পারছি এখন আছি কিন্তু Phone আসলেই যেতে হবে ও মানে Phone আসা বাদে বাকি সময়টা আপনাকে মানে Free time আর যখনই কাজ আসে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 কিন্তু হচ্ছে যদি Phone আসে তাহলে যেতে হয় এই ছুটির দিনগুলো আমরা বাসাতে থাকতে পারি কিন্তু অন্যান্য যে যা Office day ঐগুলোতে Office এই যেতে হয় Office এর কাজ করতে হয় কিন্তু আমি বলছি যে শুক্র শনি আমার যে এখন মানে আজকে শুক্রবার বা শনিবার আমি বাসায় চলে যাবো খুলনা তে আমার বাসা তো সেটা আমি যেতে পারছি না আবার আমায় station এই থাকতে হচ্ছে তাছাড়া আপনাদের মানে বাৎসরিক ছুটিটা কেমন দেয় আমি শুনেছি Army দের মানে উম বছরে ষাট দিন মানে তিনশপয়ষট্টি দিনের ভেতরে ষাট দিন ওদের সরকারি ছুটি ওরা দুই মাস একবারে ছুটি আসতে পারে আরকি